এটা দেখতে পাচ্ছি এটা কোনো কিছু একটা হবে।

এই যে টাকাপয়সা তোলার জন্য আসে।

রাস্তাটা বেশ পরিষ্কার পরিছন্ন আছে লোকজন যাওয়া আসা করছে এরম --

মানে মূর্তি আছে। এটা পাথরের জায়গা বেশ দেখতে ভালো লাগছে বেশ ।

কিছুটা আগে সামনে দেখতে পাচ্ছি একটা লরি আছে।

আমি দেখতে পাচ্ছি একটা সামনে --

এটার পাশে একটা বেশ ভালো বড় একটা বাগা গাছ আছে।